যেখানে খুব সহজে চিঠি আদান প্রদান করা যায়।

তার সর্তেও এই ব্রিজটির কোনো খারাপ অবস্থা হয় না।

এটি একটি ম্যারেজ হল বা লজ যেখানে বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিও হয়।

এই একটি রেস্টুরেন্ট যেখানে খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়।

এবং এই রেস্টুরেন্ট -গুলি কোনো বার্থডে পার্টি বা কোনো অনুষ্ঠানে ভাড়াও পাওয়া যায় ।

মাছ যদি বাঙালিদের খাবার থালায় না থাকে তাহলে তাদের জন্য মনে হয় সেই খাওয়ারটি অসম্পূর্ণ।

সবজির দোকান এবং বিভিন্ন ধরণের দোকান থাক --

এই পেট্রল পাম্প -এ বিভিন্ন ধরণের যানবহনের তেল সামগ্রী পাওয়া যায় ।